মন্দির এর মতো লাগছে যেটা--

যানবাহন গুলি হলো অটো বাইক রিকসা --

এবং এইখানে একটা এ.সি. ও--

এবং এই এরোপ্লেন -এর পাশে রয়েছে--

জলের ফোয়ারা দিয়ে খুব সুন্দর ভাবে-এ--

গাছপালা দেখতে খুব সুন্দর লাগছে।

হলুদ রঙের কিছুটা গোলাপি ।

এটা একটা ছোট্ট গ্রাম।

এবং এই গ্রাম পাশে রয়েছে অনেক খেত।

এখানে একটা বড়ো মতো গেট দেখা যাচ্ছে ।

খুব সুন্দর ভাবে এক সাইড দিয়ে জল।

এই মূর্তিটিকে দেখতে খুব এই সুন্দর লাগছে।

ফুল দিয়ে সাজানো হয়েছে ।

এবং রাস্তার মাঝখানে রয়েছে অনেক গুলো টোটো ।